আমি এখানে দেখতে পাচ্ছি যে এটি একটি নদী ।

এখানে মানুষ দুটো নৌকা চালাচ্ছে গভীর জলের মধ্যে।

এখানে রাস্তার মধ্যে দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

যার নাম কসমো বাজার শপিং মলটা সুন্দর সাজানো রয়েছে শ--

মলে -এ লাইটিং দিয়ে সাজানো রয়েছে শপিং মলের -এর নীচে কতগুলো ও লোক দাঁড়িয়ে রয়েছে।

এখানে একটি মহিলা মন্দিরের সামনে এসে ফটো তুলছে পিছনে মন্দিরে--

আসছে আরেকটি ছোট ছেলে সামনে দাঁড়িয়ে আছে।

একটি অটো দেখা যাচ্ছে আর রাস্তার ও সাইড এ একটি ব্রিজ আছে।

রাস্তার মাঝখানে কতগুলি মানুষ দেখা যাচ্ছে।

একজন আবার চুল কাটছে একজন দাড়ি কাটছে এদের মুখ আবার ঢাকা।

এখানে আমি দুটো রাস্তা দেখতে পাচ্ছি যার মধ্যে একটি রাস্তা কাঁচা।

ও একটি রাস্তা পাকা আর চারিপাশে অনেকগুলো গাছ দেখতে পারছি কাঁচা রাস্তার পাশে অনেক--

আমি এখানে চা পাতা বাগান দেখতে পাচ্ছি।

এখানে আমি দেখতে পাচ্ছি যে--

আমি এখানে অনেকগুলো ছেলে মেয়েকে বসে থাক--

মেঝের মধ্যে বসে আছে সবাই পিছনে দেওয়ালে এ রং করা আছে লাল নীল সাদা।

এখানে অতগুলো ছেলে জিমে এসেছে।

কেউ ছবি তুলছে কেউ মোবাইল টিপছে।

এখানে এ অনেক ঘাসও রয়েছে।

দোকানটির ওপরে পোস্টার লাগানো রয়েছে।

পিছনে কতগুলো গাছও দেখতে পাচ্ছি সামনে মাঠের মতো দেখতে পাচ্ছি যেখানে--

ও দেওয়ালে কিছু প্রিন্টিং করা মূর্তি দেখতে পারছি।

যা নদীর উপরে ব্রীজের ওই সাইডে অনেকগুলো গাছ দেখতে পারছি।

আর নদীতে অনেক পরিমাণ জলও রয়েছে।

দুটো খুঁটি দুটো দেখতে পাচ্ছি খুঁটি দুতো রঙও হচ্ছে।